ছবিতে দেখতে পাচ্ছি একটি বেডরুম ।

দোকানের দেওয়ালে দোকানের নাম লেখা আছে ডি_এস_পি সোডা এন্ড কফি শপ ।

ছবিতে দেখতে পাচ্ছি অনেকগুলি লঙ্কা।

লঙ্কাগুলির সামনে আছে লাল একটি বস্তা।

সবজি গুলির মধ্যে রয়েছে লম্বা লম্বা লম্বা অনেক গুলি বেগুন।

ছবির সামনে চারটি ডাব্বায় চা পাতা রাখা আছে।

দোকানটির সামনে একজন মানুষ সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন।

মানুষটির মাথার সামনে একটি ব্যাগ আছে।

দোকানটির ভেতরে ও নীচে একজন মানুষ বসে আছেন তার পা দেখা যাচ্ছে।

তিনজন মানুষ দোকানে বসে রয়েছে।

ছবির দুপাশে দুটো আলমারি রয়েছেন।

ছবিতে দেখতে পাচ্ছি একটি বড়ো অ্যাকুরিয়াম ।

টেবিলের ওপর লাল ও নীল রংয়ের দুটি শাড়ি রাখা আছে।

ছবিতে দেখতে পাচ্ছি বড়ো একটি বিল্ডিং ।

এখানে দেখতে পাচ্ছি একটি ঠাকুরের প্রতিমা।

সেই বোর্ড -এর নীচে একটি বড়ো সাদা বোর্ড আছে।